এখানে একটি সাদা রঙের মসজিদ দেখতে পাচ্ছি।

দোকানের ভিতর বালটি গামলা ইত্যাদি রাখা আছে।

এখানে একটি খুঁটিতে মশলা দেওয়া হচ্ছে।

মিস্ত্রি একজনের পরনে সবুজ শার্ট আসে।

দুকানের বিতরে মোবাইলের বিভিন্ন পার্টস রাখা আচে।

অ্যান্ড বোর্ডে লোকনাথ স্টোর লেখা আছে।

এখানে একটি বড় বিল্ডিং দেখতে পাচ্ছি।

ঘরের নীচে টাইলস লাগানো আছে।